মাস্ক আছে। আর গন্দগী ফেলবার জন্য একটা বক্স আছে। ওতে সামান আছে।

আর হেথা থেকে দৃশ্যটো খুব সুন্দর লাগছে।

লাইট -এর মধ্যে মজুত থাকে খুব সুন্দর ডেকোরেশন করেছে লাইট -এর।

অনেক খিড়কি আছে। আর হেথা অনে গাছের লোত ইহার উপরে ঝুলেপড়ে আছে।

এই ফটো টো একটা গোলদারি অঞ্চলের দোকানের বটে।

ফটো ক্লিক করছে তো একটা লোক হেলমেট পরে পরে হোতা দেখছে।

ইহার পথে ইহার যে মেইন গেট এটা বন্ধ আছে।

টোটো লিংছে। উহার উদ্ঘাটনের জন্যে ফটো খিচছে আর --

খুব বড়ো ইহার ক্যাম্পাস আছে আর ইহার স্কুল টো খুব বড়ো আছে।

অনে-একএ সমান ফেলা আছে । যেমন গীটি বালি সব সমান ফেলা আছে।

ফ্ল্যাট আছে আর এথা অনেক রুম আছে।

নার্স আর আসেছে আর হোথা অনেক লোক আছে । আর ইহার --

এই ফটো -টো । একটা স্টেডিয়াম -এর বটে যথা অনেক লোক আছে যে যে নিজের নিজের ব্যায়াম করছে । অথা অনেক সাইকেল ও লাগা আছে।

এক তিন দু হাজার পনেরোতে ওপেন হছে আর ইহার ক্যাম্পাস খুব বড়ো ক্যাম্পাস আছে যেথা অনেক লোক আসিছে ।